এই ট্রেনে অনেক লোক প্রায় দূর দূর থেকে কাজ করতে আসে বহু মানুষ ঘুরতেও যায়।

নৌকা এক ধরনের জলযান যা জাহাজের থেকে ছোট।

বাংলাদেশে বর্ষাকালে এই নৌকা করে যাতায়াত হত।

আলু হলো শ্বেতসার জাতীয় কন্দ।

এখানে অনেক মানুষ টাকা তুলতেও আসে আবার ফেলতেও আসে।

এটি একটি সাজাগোজার দোকান যা মেয়েদের একটি গুরুত্বপূর্ণ জিনিস।

এটি একটি কনস্ট্রাকশন এরিয়া এখানে মাটি খোঁড়া হচ্ছে।

যত সম্ভব এখানে বাড়ি বা ফ্ল্যাট বা বিল্ডিং উম কাজ চলছে।

এবং সারা বছর তাতে কিছুটা হলেও পানি থাকে প্রকৃতপক্ষে এটি প্রবাহমান কোন নদীর প্রক পরিখাত খাদ।

এখানে প্রচুর রকমের জিনিস রয়েছে।

চার্চ বা গির্জা হল খ্রিষ্টান উপাসনা পরিষেবা। এবং অন্যান্য খ্রিস্টান ধর্মীয় কার্যকলাপের জন্য ব্যবহৃত একটি ভবন।